এবং গং ওম বাড়িটির সামনে রয়েছে একটি কার দাঁড় করিয়ে সা-সাদা কলোর এর তার পাশে রয়েছে তিনটি বাইক ইস্ট্যান্ড করে রেখেছেন এবং একজন দাঁড়িয়ে আছে--